ঊম একটা সাদা রঙের মানে পুলিশ স্টেশন -টা হচ্ছে সাদা রঙের উপরে দেখতে পাচ্ছি সাদা আকাশ দেখতে পাচ্ছি অ্যাঁ মানুষ কয়েকটা মানুষজনও দাঁড়িয়ে আছে সামনে একটা দেখতে পাচ্ছি কুকুরও দাঁড়িয়ে আছে ।